বাঁশ গাছ নিয়ে কলার ছড়া নিয়ে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে এবং ঘোমটা টেনে মহিলারা পূজা করছে ।

এবং চারজন ছেলেকে দেখা যাচ্ছে যারা যে যার ব্যামে ব্যস--

অনেক রাজমিস্ত্রি একসাথে একত্রিতভাবে কাজ কর--

এই ছবিটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে এটা একটা স্টুডেন্ট দের একটা এগজিবিশন চলছে যেখানে একটি টিম ওয়ার্ক চলছে পতঞ্জলি টেস্টি নামকিন ধাবা।

এটা একটা ইনকমপ্লিট একটি এরিয়া মনে হচ্ছে যেখানে বিল্ডিং তৈরি হবে। শিখ দেওয়া আছে ভিতটা তৈরি হয়ে গেছে ইটের।

ছবিটি দেখে মনে হচ্ছে এটা একটা ওয়ার্ক শপের ভেতরের ছবি। যেখানে কাজ চলছে এবং দুজন মানুষকে দেখা যাচ্ছে। দুজনের মাথায় টুপি রয়ে--

একটি ওয়ার্কশপ -এর ভেতরের অংশ এটি ওয়ার্কশপ -এ কাজ চলছে একটি লোহার শিক দিয়ে আগুনটিকে দেখছেন কিভাবে কি করা যায় ঠিক আছে কিনা।

জায়গাটা একটি পীঠের শিরদাঁড়ার ব্যথার জন্য এসেছেন একজন তিনি বেডে শুয়ে রয়েছেন এবং ডক্টর চেক করছেন।